উম উম এটা একটি ফরেস্ট । ফরেস্ট -এর মধ্যে ।

বা এখন দাঁড়িয়ে আছে একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে রয়েছে ও --

শুধু লাইটিং দিয়ে সাজানো রয়েছেন-ন । উম তারপর বেলুন দিয়ে সাজানো হয়েছে।

করছেন ছাদের মধ্যে ও আরও একজন মেয়ে ।

হুম দোকানটির মধ্যে লেখা রয়েছে ই. এস. আই. এ. এস. ।

এই স্কুলের ভেতর রয়েছে রাখা রয়েছে তার নাম--

হাআই ই-স্কুল এটি মালদা টাউন হাই ই-স্কুল ।

উম যানবহন যাতায়াত করছে অনেএএএক দূরে একটি--

এই হিড়ে অনেক ভীড় লেগে রয়েছে পেট্রোল পাম্প এ ।

মিহিকরা ডিজাইন করে চুল কাটা কেটে দিয়েছে ছেলেটির।

ছবির পোস্টার লাগানো রয়েছে ইডে সিনেমা হলে একটি ছবি চলছে এই ছবিটি এখন চল--

এর সারকাল রয়েছে। আর মধ্যে দিয়ে ফোয়ারার মতো জল বেরিয়ে পড়ছে।